এগুলো আমাদের স্মৃতি হিসেবে কলকাতায় তুলে ধরা হয়েছে। রাস্তার মাঝখানে মাঝখান --

দেখা যাচ্ছে একটা প্রচুর বড় আন্ডার কনস্ট্রাকশন -এর কাজ চলছে যেটা দেখুন ভালো করে এখনো জিনিসটা তৈরিও হয়নাই। নিচে সব চারচাকা গাড়ির পার্কিং লট তৈরী হয়েছে ওপরে হয়তো এটা পার্কিং লট ।

ছু মাঝখানে একটা উঁচু স্ট্যাচু আছে। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই স্ট্যাচু -টি আছে যিনি ঘোড়ার ওপরে বসে আছেন। আর রাস্তাটা দেখুন ।

কিছু সামনের দিকে দশ-বারোটা নারকেল গাছ আছে সুপারি গাছ আছে। সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর পেছন দিকে যেটা দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে একটা কলেজ ক্যাম্পাস . এটা একটা--

দেখতে পাচ্ছ ওপাশে লেখা আছে আরামবাগ ফুড মার্ট . এই ফুড মার্ট -এ সমস্ত রকমের ফুড গ্রোসারি সব কিছুই পাওয়া --

এইজন্য আমাদের অনেক মানে দশ-বারোটা দোকানে তো আর যেতে হয় না। একটা দোকানের মধ্যে গেলেই আমরা সব জিনিসটা পেয়ে যাই। সেটা নিয়ে কোনো অসুবিধাও হয় ন--

সুবিধেও হয়ে থাকে। এগুলো খুব সুবিধাজনক জিনিস।

দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলকাতার একটা আ রাস্তার ধারে থাকা স্ট্যাচু । এটা হচ্ছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু । আমাদের মহাত্মা গান্ধীর ইস্ট্যাচু এটা। এটা হচ্ছে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে থাকে এরকম প্রচুর স্ট্যাচু আছে। কলকাতার মাঝখানে এদের স্মৃতি হিসেবে রাখা হয়েছে জিনিসগুলোকে। এগুলো প্রচুর আধুনিক --

এটা হচ্ছে সেই ইংরেজদের আমলে তৈরী করা একটি জায়গা। যেখানে আমরা ঘুরতে ফুরতে যেতে পারি। রাস্তা থেকে এগুলো দেখা যায়। এগুলো বহু এগুলো পাথর কেটে তৈরী করা হয়েছিলো। এগুলো মার্বেল দিয়ে ডিফাইন করা ডিজাইন টা দেখতেও খুব--

যেখানে পাওয়া যায় সব রকম স্টেশনারি দোকান স্টেশনারি সব কিছু পেন খাতা বই প্লাস্টিক -এর খেলনা বাজি রং মশলা সব কিছু এখানে পাওয়া যায়।